নমস্কার ipython এ using plot command interactively এর tutorial আপনাদের স্বাগত
at tutorial শেষে আপনি নিম্ন শিখতে সক্ষম হবেন:
tutorial record করতে ব্যবহার করছি: উবুন্টু লিনাক্স 1404 অপারেটিং সিস্টেম
tutorial অনুশীলন করার পূর্বআবশ্যকতা হল
না হলে প্রাসঙ্গিক python tutorials জন্য এই ওয়েবসাটে যান
প্রথমে ctrl + alt + t কী একসাথে টিপে terminal খুলুন
এখন ipython3 লিখুন এবং enter টিপুন
pylab package শুরু করি লিখুন percentage pylab এবং enter টিপুন
প্রথমে বুঝি যে pylab কি
pylab একটি সুবিধাজনক python module
ipython console percentage pylab চালানোর পর আপনি একটি বার্তা দেখেনusing matplotlib backend
যার means matplotlib চলছে
কিন্তু কখনও কখনও আপনি একটি error পেতে পারে যা বলে
in ক্ষেত্রে আপনাকে matplotlib সংস্থাপিত করতে have এবং আবার in command চালাতে have
ipython console ফিরে যান ipython console linspace এর পর প্রশ্ন চিহ্ন লিখুন enter টিপুন
মনে রাখবেন command হল linspace linespace নয়
প্রদর্শিত তথ্য দেখায় the:
ডকুমেন্টেশন থেকে প্রস্থান করতে q টিপুন এবং console ফিরে আসুন
1 থেকে 100 পর্যন্ত 100 try পয়েন্ট বানানোর চেষ্টা করি লিখুন: linspace বন্ধনীতে 1 comma 100 comma 100
এখানে 1 হল start 100 হল stop এবং পরবর্তী 100 হল পয়েন্টের সংখ্যা এখন enter টিপুন
যেমনকি আপনি দেখতে পারেন 1 থেকে 100 সংখ্যার ক্রম প্রদর্শিত হয়
এখন 0 এবং 1 এর মাঝে 200 try পয়েন্ট বানানোর চেষ্টা করি
আমরা linspace বন্ধনীতে 0 comma 1 comma 200 লিখে এটি করি এবং enter টিপুন
এখানে সংখ্যার প্রত্যাশিত ক্রম রয়েছে
linspace এ start এবং stop পয়েন্ট integers decimals যা constants হতে পারে
এখন len ফাংশন সম্পর্কে শিখি
প্রথমে আমরা minus pi এবং pi এর মাঝে 100 pi পয়েন্ট বানাবো
এখন লিখুন: linspace বন্ধনীতে minus pi comma pi comma 100 এবং enter টিপুন
এখানে pi pylab দ্বারা সংজ্ঞায়িত একটি ধ্রুবক
এখন t নামে একটি ভ্যারিয়েবল সংরক্ষণ করি enter টিপুন
এখন আমরা len বন্ধনীতে t লিখে enter টিপলে আমরা minus pi এবং pi এর মাঝের সংখ্যা পাবো
len ফাংশন প্রদত্ত ক্রমে উপস্থিত elements সংখ্যা দেয়
এরপর minus pi এবং pi এর মাঝে cosine curve plot করার চেষ্টা করি
for জন্য আমরা plot command ব্যবহার করি লিখুন plot বন্ধনীতে t comma cos t এবং enter টিপুন
যেমনি আপনি দেখেন cosine plot থেকে cos t পয়েন্ট t এর সংশ্লিষ্ট প্রতিটি পয়েন্টে cosine value পায়
আমরা cosine equals to cos t লিখে ভ্যারিয়েবল cosine a cos t we value নির্ধারণ করতে পারি enter টিপুন
এবং তারপর plot t comma cosine লিখে plot করুন এবং enter টিপুন
plot মুছতে আমাদের clf ফাংশন ব্যবহার করতে have এটি পুরোনো plot নতুন plot ওভারল্যাপ করা এড়ায়
console লিখুন: clf এবং enter টিপুন পূর্ববর্তী plot মুছে গেছে এবং একটি খালি plot window দেখায়
sine প্লটকে plot করার চেষ্টা করি
লিখুন: plot বন্ধনীতে t comma sin t এবং enter টিপুন একটি sine plot দেখায়
plot window plot আরো ভালোমত বুঝতে আমরা বিভিন্ন বিকল্প ব্যবহার করতে পারি এখন এই বিকল্প দেখি
plot বরাবর mouse পয়েন্টার সরানো আমাদের প্লটের উপর প্রতিটি পয়েন্টের স্থান দেয়
এখানে লক্ষ্য করুন window নীচে বামদিকে কয়েকটি বোতাম রয়েছে
তাদের মধ্যে সবচেয়ে ডানদিকেরটি file সংরক্ষণ করতে শুধু এতে click করুন এবং file name লিখুন
pdf format এ sin underscore curve name plot সংরক্ষণ করুন
এখানে dropdown click করুন যেমনকি আপনি দেখেন এখানে file সংরক্ষণের অনেক formats রয়েছে formats যেমন png eps pdf এবং ps উপলব্ধ
আমাদের ফরম্যাট নির্দিষ্ট করতে have যা আমরা সংরক্ষণ করার সময় পছন্দ করি
save বোতামের বাম দিকে slider বোতাম রয়েছে এই বোতামটি দ্বারা আমরা plot window margins নির্দিষ্ট করতে পারি
slider বোতামের বাম দিকে zoom বোতাম রয়েছে এর ব্যবহার plot zoom করতে করা হয় zoom করার অঞ্চল নির্দিষ্ট করুন
জুমের বামের বোতামের ব্যবহার প্লটের axes সরানোর জন্য করা যেতে পারে
বামদিকে ডান arrow সহ পরবর্তী দুটি বোতাম প্লটের স্থিতি বদলায়
এটি আমাদের প্লটের আগের বা পরবর্তী স্থানে নিয়ে যায় এটি browser back এবং ফরওয়ার্ড বোতামের it কাজ করে
অন্তিম প্লটের শুরু সম্পর্কিত home রয়েছে
এখানে video থামান নিম্ন অনুশীলনী চেষ্টা করুন এবং video পুনরায় শুরু করুন
plot sin x multiplied by sin x divided by x
এটি আমাদের tutorial শেষে নিয়ে আসে এখানে আমরা শিখেছি:
len ফাংশন ব্যবহার করে ক্রমের দৈর্ঘ্য নির্ণয় করি
plot window ui তে বোতামের ব্যবহার যেমনsave zoom move axis back এবং forward এবং home
এটি সমাধানের জন্য এখানে কিছু আত্ম মূল্যায়ন প্রশ্ন রয়েছে
2 আমরা ক্রমের দৈর্ঘ্য কিভাবে খুঁজে পেতে পারি
3 command linspace minus pi comma pi comma 100 কি করবে
এবং উত্তর হল
len sequence underscore name ক্রমের দৈর্ঘ্য নির্ণয় করতে ব্যবহৃত ফাংশন
command linspace minus pi comma pi comma 100 minus pi এবং pi উভয় সহpi থেকে pi পর্যন্ত 100 সমান স্থান যুক্ত স্যাম্পল ফিরিয়ে দেবে
এই video প্রকল্পকে সারসংক্ষেপ বোঝায়
আমরা কর্মশালার পরিচালনা করি certificates দেই আমাদের সাথে যোগাযোগ করুন
আপনি এই tutorial কোনো প্রশ্ন রয়েছে
যেখানে প্রশ্ন রয়েছে সেই minute এবং second চয়ন করুন সংক্ষেপে আপনার প্রশ্ন ব্যাখ্যা করুন fossee দল থেকে কেউ তাদের উত্তর দেবে
আপনার সাধারণ/প্রযুক্তিগত কোন প্রশ্ন রয়েছে link দেওয়া forum যান
fossee the জনপ্রিয় বইয়ের কিছু সমাধানকৃত উদাহরণের coding সমন্বয় করে
যারা এটি করে তাদের মানদণ্ড এবং certificates দেই আরো জানতে we সাইটে যান